তো একটা ভাবছি ভাবছি যে একটা hotel টোটেল খুলে দেবো restaurant এর মত। হ্যাঁ। হবে তো সেরকম যদি মানে hotel আহ hotel বলতে গেলে আহ কি রকম যেগুলো ধর সেই ছোটখাটো যেগুলো উম ছোটখাটো জিনিস বিক্রি হবে সেগুলো কি? না না ছোটখাটো জিনিস না ওই ধরে রাখ যে আহ আহ ধরে রাখ যে মনে কর যে আহ সব রকম যে restaurant type এর হ্যাঁ আহ সবকিছু পাওয়া যাবে হ্যাঁ, chowmin থেকে শুরু করে আহ fast food এর যে সমস্ত item ওগুলো পাওয়া যেতে পারে তারপরে দুপুরের time এ ভাতও যে খাওয়া যেতে পারে এই ধরনের মানে এক কথায় hotel Restaurant cum hotel মানে লোকজন এসে gathering ও করতে পারে এইবার বড় ও lunch ও খেতে পারে।

হম এটা এটা তো বেশ ভালই ভেবেছো তুমি দেখো আহ এটা করলে কিন্তু তুমি যেটা আহ তোমার যেটা ইচ্ছা যে তোমার দোকানে যেন সব সময় লোক আসে মানে খদ্দের আসে তা এটা এটা কিন্তু ভালো,

সে তো অবশ্যই তো এটা এটা যদি করতে পারি তাহলে আমার মনে হচ্ছে যে আহ হতে পারে আহ লোকজন আসতে পারে খদ্দের আসবে।

হম অনেক টাকা খরচা অনেক টাকার প্রয়োজন এটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আহ loan টোন নিতে হবে হম কারন তুমি তো বললে যে loan এর ব্যাপার তা তুমি loan টা নিয়ে নিতে পারো তো। হম হম হম loan টা নিয়ে নিতে পারি আর loan টা আহ করলে আহ loan ছাড়া এটা হবে না কারণ আহ একটা বড় project এর মত ব্যাপার হয়ে যাচ্ছে loan এর দরকার আছে অত টাকা নেই যে আহ মানে হম বল। অতো টাকা পুঁজি লাগাবো অত টাকা নেই। হ্যাঁ দেখো টাকাটা তো আহ এ hotel টা করতে গেলে টাকা অনেক লাগবে সেক্ষেত্রে তুমি যে মানে তোমার আহ যে টাকা আছে আবার তুমি যদি loan নিয়ে কর তাহলে কিন্তু মানে হয়ে যাবে। হম হম হম হম হয়ে তো যাবে এবার আহ দেখি কতটা success হতে পারি হ্যাঁ success তো হবাই আহ একটা তুমি যখন করবে বলছে যখন hotel টা তখন success অবশ্যই পাবা এমনিতে দেখো কিন্তু ওটা করতে গেলে মানে লোক তো তোমাকে রাখতে হবে। লোক তো রাখতেই হবে লোক এখানে লোক ছাড়া তো আর একা করা সম্ভব নয়।

হম কারন আহ একা পক্ষে অত বড় management করা সম্ভব নয় ওখানে আবার আহ চার পাঁচটা লোক লাগবে আহ তারপর রাধুনী লাগবে দুই তিনটা হ্যাঁ waiter লাগবে manager লাগবে মানে অনেক কিছুই লাগবে। নিয়ে তোমার কি মানে সেরকম কেউ আহ আছে যে তোমার তোমার সঙ্গে কাজ করবে বা এরকম কিছু? হ্যাঁ আমার একটা পাড়ার দাদা আছে, যে মানে করতে চাইছে আহ মানে আমার সঙ্গে সাত দিতে চাইছে। আমাকে support করছে আর কি তো দেখি কতটা success হতে পারি কারণ retail business তো চলছে আমার তো retail এর সঙ্গে সঙ্গে একটু বড় কিছু যদি করতে পারি। grocery retail তো চলছে সঙ্গে যদি আমি একটু আহ restaurant এর দিকে হাত বাড়িয়ে যদি কিছু একটা বড় income করতে পারি তাহলে আহ আমার মনে হয় ভাল হবে আর, আজকের দিনে তো restaurant চলতেই আছে কারণ সমস্ত লোকে গাড়ি মানে আহ guardian থেকে শুরু করে family র লোকজন এইদিকে যারা tour এ যাচ্ছে ঘুরছে, হ্যাঁ রাস্তা দিয়ে যারা মানে national ওপরে যারা যে সমস্ত গাড়িগুলো tour এ যায় সে সমস্ত গাড়িগুলো হয়তো খেতে মেতে ঢুকলো রাতের গাড়ী গুলো, হ্যাঁ সেটা আহ সেটা আহ ভালো ভেবেছো দেখো আহ সেরকম বলতে গেলে যারা এখন কাজ করতেও যায় না যারা দেখবে অনেকে কাজ করতে যায়, তো দেখবে দুপুর time এ আহ একটু খাবার একটু অসুবিধা হয় তো তখন দেখবে hotel এ তুমি যদি hotel টা হল তাহলে কিন্তু hotel এ ওরা খেতে যাবে কারণ যেখানে ভালো খাবার যদি তুমি সেরকম দিতে পারো supply মানে survive করতে পারো তাহলে তো বেশ ভালই হয় মানে তোমারও ভিড় হবে তোমার লাভও হবে। হম হম হম সেই জিনিসটা হবে তো আর আমি যদি আহ এই ব্যাপারটা আমি যদি আরো ভালো করে করতে পারি মানে ধরে রাখো যে আমি পরিষেবা ভালো দিচ্ছি বা খাবারদাবার যদি ভালো দিই বা যদি আহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে লোকে আমার কাছে আসবে আমার hotel এ আসবে। হ্যাঁ সেটা তো অবশ্যই দেখো আহ এসব থাকা তো জরুরি তার সঙ্গে কিন্তু তুমি যদি hotel খোলো তো তোমার আহ এর থেকেও,

হম সেটা তো আছে কারণ ব্যবহারের ওপরে তো মানুষের পরিচয় মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে পারলে তবেই না মানুষ তোমার কাছে আসবে দ্বিতীয় বার করে। হ্যাঁ ওটাই but মানে এক এক জন দেখবে যারা ব্যবসাটা করে দেখবে একজন খিটখিটে হয় হয় তো সেই জন্য আমি আর কি বললাম। হম যারা ওই খিটখিটে হয় বা যারা ওই

একটা কথা শুনতে যাবে হয় তো ঝাঁকিয়ে কথা বলবে তাহলে কি আর ওর দোকানে আর কি বারবার যাব আমি, একবার যাব আর দ্বিতীয়বার যাব না। হ্যাঁ সেটাই যদি ব্যবহার সেরকম ভালো না হয় তো এ আহ কবার যাব তারপরে যাব না কিন্তু দেখো তুমি তোমার ব্যবহার ভালো করো, তুমি যদি খাবার দাবা সেরকম ভালো দাও, তুমি পরিচর্যা ভালোভাবে করো তো কিন্তু ও তোমার কাছে আবার আসবে যে না আহ মানুষটার ব্যবহার ভালো আহ পরিষেবা ভালো। হম হম সে তো অবশ্যই কারণ ব্যবহারেই তো মানুষের পরিচয় আর দেখছিলাম যে এই ব্যবসাতে অনেক লাভ আছে মানে শুনলাম তো আমার, চেনাজানা বন্ধুবান্ধব গুলো করছে hotel এর ব্যাবসা তো hotel এর ব্যাবসা তে শুনতে পাচ্ছি প্রচুর লাভ আছে, তো ওই ওই জন্য আমিও ভাবছি যে তালে hotel এর ব্যাবসা করে দেখি। হম করতে পারো আর যদি সেরকম যদি আহ তোমার বন্ধুতো বলছে join দেবে তো সেরকম যদি অসুবিধা হয় তো আমাকেও মানে বলতে পারো, হম মানে লজ্জার কিছু নেই আমাকে বলতে পারো আমি সাহায্য করলেও করতে পারি মানে যদি সেরকম সাহায্য যদি চাও আমার কাছ থেকে তো আমি অবশ্যই করবো।

লোক লাগে বা help এর জন্য লোক এর দরকার হয় তাহলে অবশ্যই তোমাকে আমি বলবো চিন্তা নেই তবে উম তুমি কি আর এই কাজ করবে তুমি তো নিজের ব্যবসা নিয়েই

হ্যাঁ, ব্যবসা তো দেখো ব্যবসা তো করতেই হবে আমাকে এবার আহ আমার ব্যবসাউম যদি আমার ব্যবসা থেকে যদি তোমার ওটা ভালো হয় তাহলে তো অবশ্যই যাবো, কেন যাবনা। তাও তো সঠীক। আর তোমার কি পরিকল্পনা চলছে? উম আমার পরিকল্পনা আহ সেরকম বলতে গেলে দেখো এখন আমি কিছু ভাবিনি কারণ ওই বললাম যেগুলো আছে সেগুলো এখন করি, তো যখন আমার একটু আহ সুবিধা হবে তখন না হয় সেটা নিয়ে ভাববো আমি একবার। ও আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ভাবনা চিন্তা করো দেখো কি হচ্ছে আর কিসের ব্যবসা করা যায়।

হ্যাঁ সেটাই মানে একবার মানে বলতে গেলে ধরো, আহ আমি তো অনেক চেষ্টা করছি যে মানে অন্য কিছু ব্যবসা শুরু করব কিন্তু উম সেরকম ব্যবসা পাই না যে একটু আমার,

হম সে ঠিক সে ঠিক ।

হম জামা কাপড়ের ব্যবসা তো করছি ও শুরু করে দিয়েছে কই আমাকে একবার বললে না। আরে তোমাকে phone করা হয়নি, জামা কাপড়ের ব্যবসা আরম্ভ হয়ে গেছে হ্যাঁ ওটা চালু হয়ে গেছে মাসখানেক হলো আহ বিক্রি বাটা চলছে। তো সেজন্যই ভাবছি যে ওটাও যখন আরম্ভ হয়ে গেছে চালু হয়ে গেছে চলছে তাহলে এবার hotel এর ব্যবসাটা ধরি। ও উম তাই মানে তুমি একবার আমাকে বললে যে আহ ব্যবসাটা শুরু করব কাপড়ের তো আমি ভাবছি বোধহয় তুমি এখনো শুরু করেনি সেজন্য বললাম।

কারণ আমি আবার ওই বেশি late করতে ভালবাসি না মানে করব ভেবেছি তালে করেই নেব পটাপট করে সে যা হবে দেখা যাবে loss খাব লাভ খাবো দেখা যাবে, আর ব্যবসা মানে তো loss লাভ আছে ব্যবসাতে অত ভাবলে আহ কোন কিছু কাজ হবেই না যদি মনে করি যে করব করব করবো তো করেই থেকে যাব ও আর কাজটা complete হবে না। হম সেটা তো বটে এবার যদি মানে ব্যবসা করার আহ আগে যদি negative ভাবি ভাবি তালে কোনদিনই আমি একটা ব্যবসা শুরু করতে পারব না। শুরু করতে পারবো না সফল ও হবে না আগে যদি negative চিন্তাধারা মাথার মধ্যে আনি তাহলে সেই ব্যবসা শুরুও হবে না সফল ও করতে পারবনা তো সে ক্ষেত্রে আহ অত ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে আমি আহ মানে করেনি ও যখন ভেবেছি করব সবকিছু যখন ready হয়ে গেছে তাহলে করে নিলাম। নিয়ে আহ আচ্ছা জামা কাপড়ের ব্যবসাটা মানে তোমার এখন কেমন চলছে? জামা কাপড়ের ব্যবসা চলছে বেশ ভালোই এখন seasonal আহ ঠান্ডা ঠান্ডা মৌসম গেল তো এখন তো ভালোই ঠান্ডার কাপড় বিক্রি হলো, তো লাভ আছে বেশ ভালো লাভ আছে মোটামুটি। আমি ভাবছিলাম যেহেতু লাভ আছে যদি আমিও শুরু করি তো কেমন হয়? হম হম ভালো হবে তুমি যদি চাও তাহলে করতে পারো কিন্তু এতে পুজি একটু হলেও লাগে কিন্তু আহ মানে লাভ এর পরিমাণ টা বেশি আছে কারন এইযে জামা কাপড় যেগুলো আমরা কিনে আনি বা থেকে যাচ্ছে, তো সেগুলো তো নষ্ট হচ্ছে না এগুলোতো কাঁচামাল বা কাঁচা সবজি নয় যে আজকে আনলাম সাতদিন পর নষ্ট হয়ে যাবে এই জিনিসটা মাসকে মাস বছরের পর বছর থেকে গেলেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ মালটা শুধু আমাকে sell করতে হবে বিক্রি করতে হবে এবার যে টাকা দিয়ে কিনে আনছি তার থেকে তো double টাকাতে আমি বেচবই না হলে তো আমার লাভ হবে না, না। হ্যাঁ সেটা তো বটে। তো সে ক্ষেত্রে সে ক্ষেত্রে আমি দেখলাম হিসাব করে দেখলাম সে ক্ষেত্রে এই ব্যবসাটা লাভ লাভজনক আর profitable ব্যবসা এ কারণেই যে নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই, কারণ দোকানে packet করা থাকলেও পুরাতনও হবে না আর কোনো নষ্টও হবে না। হ্যাঁ সেটাই মানে এমনিতেও ওটাতে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারন packet এর জিনিস তো আর এমনিতেও কাপড় তো মানে সবজি না যে দুদিন থাকবে তার পরের দিন পচে যাবে।

ও তা বেশ মানে তালে আমিও ওটাই শুরু করব ভাবছি দেখো মানে কি জানো তো গ্রামে আমাদের আহ যেহেতু কাপড়ের দোকান একটাও নেই। সে কাপড় কিনতে গেলে আমাদেরকে অনেকটা দূর যেতে হয়।

হ্যাঁ সে ক্ষেত্রে এবার যদি আমি গ্রামে করি তালে আহ আমার তো profit হবেই হবে তো তার সঙ্গে সঙ্গে গ্রামের লোকের কি হবে যে যে দূরে কিনতে যাচ্ছিল সেটা যেতে হবে না তালে গ্রামে পেয়ে যাবে। একদমই তো সেক্ষেত্রে তাহলে তুমি আহ শুরু করতে পারো

হ্যাঁ তো মানে এখন তো আহ শীতকালটা প্রায় চলেই গেল যদি শুরু করি তাহলে এখন সে গ্রীষ্মের যে জামা গুলো হয় পাতলা সেগুলো তাহলে আমাকে এখন রাখতে হবে। সেগুলো হয়তো সেগুলো তুলবে,

ও আমাদের এখানে আমাদের এখানে তো local কিছু ওই ঠিকাদার আছে ওরা আহ মাল নিয়ে আসে আর আমরা আমি আবার direct গিয়ে লুধিয়ানা থেকে মাল নিয়ে এসেছিলাম তো ওখানে নিতে গেলে ফের গাড়ি নিতে হবে মানে, মোটামুটি এক গাড়ি মাল নিলে তাহলে একটু সুবিধা হয়। ও তা তুমি কি এখন মানে মাল নিয়ে আসবে না? মাল তো নিয়ে আসলাম সামনেই মাসখানেক আগেই, তো এখন তো আর লাগবে না আহ এগুলো সব বিক্রি বাটা হোক তারপরে মাল নিয়ে আসব। মাস কত দিন শেষ হচ্ছে মাস দু-তিন মাস যদি লেগে যায় শেষ হতে তার পরে আবার নিয়ে আসবো আর ছোটখাটো মাল যেগুলো common জিনিস লাগে সেগুলো এই যে local যারা distributor আছে

তো বেশ আমি দোকানটা আমার তৈরি করতে করতে ওই আহ দু-তিন মাস লেগে যাবে তো তুমি এক কাজ করবা যেদিন তুমি যাবা মানে যেখান থেকে মাল আনো বললে তো সেখানে যদি মাল নিয়ে আসো যদি আমরা মানে দুজন মিলে যদি এক গাড়ি মাল নিয়ে আসি তাহলে কিন্তু ভালো হবে। হম হম হম অবশ্যই হবে তাহলে তুমি যখন যাব আমি তোমাকে phone করব হ্যাঁ তো তখন তাহলে আমার সঙ্গে যেও মাল নিয়ে চলে আসবে দুজন মিলে যা হবে fifty fifty করে নেব।

হ্যাঁ এটা আমি বলছি যে তালে দেখো মানে একটা একটা গাড়ি ভাড়াতে কিন্তু আমাদের আহ দুদুজনের হয়ে যাবে। হম দুজনের মাল হয়ে যাবে একটা গাড়ি ভাড়াতে আর গাড়িটাও ভরে যাবে তাহলে full গাড়ি আনলে আমাদেরও সুবিধা মানে আহ জায়গাও জায়গাটা makeup হয়ে যাবে আর সঙ্গে মানে cost টা কম পড়বে। হ্যাঁ খরচটা কম পড়বে দেখো খরচ যত কম হবে তত কিন্তু আমাদেরই লাভ।

বিক্রি বাটা বেশি হলে বেশি লাভ যেমন তুমি যদি sell ভালো করতে পারো, তাহলে তো লাভের পরিমাণটা বেশিই আছে। হ্যাঁ আমি অনেকটাই মানে sure যে আমাদের গ্রামেতে আমি ই করি দোকানটা খুলি তাহলে অবশ্যই বিক্রি হবে, মানে sell টা বেশি হবে। হম তুমি তাহলে আরম্ভ মোটামুটি করে দাও একটা plan ট্যান কর যে কোথায় করবে আর কেমন জায়গা দেখে করবে আর আহ মোটামুটি কি কি ধরনের item চলে তোমাদের ওখানে হ্যাঁ, কি ধরনের লোক লোকজন কি ধরনের জামাকাপড় use করে এ তো সেগুলো হয়তো একটা data বানাও বা দেখো হ্যাঁ পরিকল্পনা কর মনে মনে তাহলে একটা idea পেতে পারো যে, নানা আমার এই জিনিসগুলোউম প্রথম priority ওঠাতে হবে তাই না। হ্যাঁ সেটাই তুমি একদম ঠিক বলেছ তো আমি মানে আগে দোকানটা করি, দোকানটা করতে করতে এগুলো মানে আহ মানে নজর হতে হতে ঠিক আমি বুঝে যাব। হম হম হম একদম একদম কারণ market টা বুঝতে তো সময় লাগবে কারণ market এ কি ধরনের মাল চলবে না চলবে সেটা তো আহ জানা দরকার আগে। হ্যাঁ সেটা তো অবশ্যই জানা দরকার না জেনে যদি আমি শুরু করতে যায় তাহলে আমারই অসুবিধা হবে। আর তো তাহলে কাপড়ের ব্যবসা করছ? হ্যাঁ যেহেতু বলছো যে সুবিধা আছে আর এমনিতেও আহ এখন মানুষ গুলোকে তুমি ভালোভাবে চেনো মানে কি হয়, যার যেখানে মানে একটু কম খাটনিতে পেয়ে যায় সেখানে কিন্তু ওরা খাটে না বেশি তো এবার ধরো যেখানে আহ ওকে, আহ মানে অনেকটা দূর যেতে হচ্ছিল জামা কাপড় কিনতে সেটা যদি না যেতে হয়, যদি আমি যদি গ্রামে দোকান টা খুলি, যদি গ্রামে পাই তো অবশ্য আমার কাছে আসবে। অবশ্য এখন ভাবো তুমি যদি কোনো একটা জিনিস তুমি তোমার গ্রামে যাচ্ছ না তোমাকে শহরে যেতে হচ্ছে দশ কিলোমিটার হোক বা বিষ কিলোমিটার, Bike এ হোক বা সাইকেলে হোক বা গাড়িতে চেপে তোমাকে যেতে হবে।

হম তো একটা জিনিস ছোট্ট একটা জিনিসের জন্য তুমি যাবে বিষ কিলোমিটার রাস্তা তো কি দরকার যদি আমি সেটা গ্রামে পেয়ে যাই পাঁচ টাকা যদি বেশিও পায় পাঁচ টাকা যদি বেশি নেয় তাওতো আমার লাভ আছে কারণ, বিষ কিলোমিটার যেতে তো আমার গাড়ি মানে গাড়ি ভাড়ায় লেগে যাবে হয়তো তিরিশ টাকা ধরে রাখো হম বা চল্লিশ টাকা ধরে রাখো, তো সেখানে আমার পাঁচ টাকা বেশি দিয়ে যদি আমি জিনিসটা নিয়ে নিই তাহলে তো আমার লাভ তো এই সমস্ত চিন্তাভাবনা লোকে করে।

হ্যাঁ সে মানে এইসব চিন্তা-ভাবনা করে তারপরে আমি বললাম যে তালে জামা কাপড়ের দোকানটা আমি করি। হম হম হম জামা কাপড়ের দোকানটা করো আর আহ সঙ্গে লাভবান হবে, অসুবিধা নেই কারন তোমাদের, তুমিতো বলছো তোমাদের গ্রামে আহ জামা কাপড়ের দোকান নেই তো সেক্ষেত্রে যদি তুমি যদি করো তাহলে তোমার কাছেই লোকে আসবে। হম তালে আহ তুমি আহ তোমার ওই যে hotel টা করবা বলছ সেটা তুমি করো আর আমি আমার তালে এটা শুরু করি কাপড়ের দোকানটা। হ্যাঁ কাপড়ের দোকানটা শুরু করো আর আহ কাপড়ের দোকানে কিন্তু সব রকম জিনিস রেখো আমার মতে কারণ শুধু ছেলেদের রাখলে তো হবে না কারণ মেয়েদের অনেক রকম জিনিস লাগে দোকান যেহেতু নেই বলছো তুমি ওখানে তোমাদের ওখানে, তোমার একারি দোকান হবে তাহলে সে ক্ষেত্রে মেয়েদেরও জিনিস ছেলেদেরও জিনিস সব জিনিস যাতে থাকে যাতে লোকে একা মানে লোক যদি আসে তাহলে ঘুরে না যেতে হয়, যে না ওই জিনিসটা পেলাম না। এটা এটা ঠিক বলেছ মানে শুধু ছেলেদের রাখলে হবে না আমাকে আহ সব রকমেরই রাখতে হবে, বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত। সব রকমেরই রাখতে হবে বাচ্চা বুড়ো মহিলা হ্যাঁ সব রকমেরই রাখতে হবে যাতে শাড়ি ও কেউ যদি আসে শাড়িও কিনতে কিনে নেবে বাচ্চার জিনিসও কিনে নেবে আর ছেলেদের লোকের হয়তো pant shirt ও কিনে নিলো তো এই জিনিসগুলো যাতে একই ছাদের তলায় যাতে সব পেয়ে যায়, তাহলে সে ক্ষেত্রে তো ভালো হলো না? হ্যাঁ সেটাই তাহলে আমি ওটাই শুরু করি ঠিক আছে। হম হম তুমি ওটা শুরু কর আর আমি দেখে দেখি আমার hotel এর ব্যবসাটা কতদিনে চালু করতে পারছি। সব এদিকে কাগজপত্র জোগার টোগার করি একটা loan টন এর ব্যবস্থা করি তারপরে এদিকে শুরু করছি। এবার এবার যখনই hotel টা তুমি উদ্বোধন করবে কিন্তু এবার আমাকে খবরটা জানাবে ঠিক আছে। অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ তোমাকে অবশ্যই জানাবো এবার আসবে তুমি আমার এখানে hotel টা যখন উদ্বোধন হবে বা,

আগেরবার তো তুমি কাপড়ের ব্যবসাটা শুরু করলে তখন আহ আমাকে জানালে না। তখন call করা হয়নি চাপের মধ্যে ছিলাম তো তাই হয়তো মাথা থেকে বেরিয়ে গেছিল তো এবার জানাবো তোমাকে অবশ্যই চিন্তা নেই। ঠিক আছে তাহলে অনেক কথা হল আজকে রাখি। আচ্ছা বেশ ঠিক আছে পরে কথা হবে

হম bye